রামু সকালে উঠে স্কুল যাওযার জন্য তৈরী হয়
সে নিদ্রালু হলেও ব্রাশে পেস্ট লাগিয়ে দাঁত মাজা শুরু করে
দ্রুত স্কুল যাওয়ার জন্য সে তাড়াতাড়ি দাঁত মাজে
সে মুখ ধুয়ে স্নান করতে যায় এবং তৈরী হয়
রামুর মা তাকে জল খাওয়ারের জন্য ডাকে
রামু জল খাওয়ার খায়
খাওয়ার তার দাঁতের মাঝে আটকে যাওয়ায় সে জোরে চিত্কার করে
মা তাকে জল দেয় এবং ইতিমধ্যে দেরী হয়ে যাওয়ায় তাকে স্কুল যেতে বলে
রামুর এখনও ব্যাথা করছে সে ব্যাগ নিয়ে বাড়ি থেকে বেরোয়
পথে তার একটি বন্ধুর সাথে দেখা হয়
তাকে ব্যাথাগ্রস্থ দেখে সুরেশ তাকে ব্যথার কারণ জিজ্ঞাসা করে
রামু ঘটনার বর্ণন করে
সুরেশ ধৈর্যশীল হয়ে রামুর কথা শোনে
সে তার বাড়ির পাশের দাঁতের চিকিৎসক কাকুর ব্যাপারে বলে
সুরেশ স্কুলের পর তাকে কাকুর কাছে নিয়ে যাওয়ার কথা বলে
digital divide এ সেতু নির্মানের টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
এখানে দাঁত সংক্রান্ত স্বাস্থ্যবিধি প্রাথমিক যত্ন নেওয়া এবং দন্তচিকিৎসকের পরামর্শ সম্পর্কে শিখব
স্কুল থেকে ফেরার পথে সুরেশ এবং রামু চিকিৎসকের সাথে দেখা করে
চিকিৎসক রামুর দাঁত পরীক্ষা করে বলে যে তার দাঁতে ছোট ক্যাভিটি হয়েছে
তারপর তিনি বাচ্চাদের ক্যাভিটির কারণ সম্পর্কে বলে
দাঁতের মাঝে খাওয়ার আটকে গেলে
ভালোমত দাঁত না মাজলে
কোল্ড ড্রিঙ্কস যাতে সিট্রিক অ্যাসিডের শতকরা হার বেশি থাকে
এরপর চিকিৎসক এই ধরনের ব্যথা এড়ানোর উপায় সম্পর্কে বলে
মিনরল এবং ক্যালসিয়াম যুক্ত খাওয়ার খাওয়া
ভালোমত দাঁত মাজা
দিনে দুইবার দাঁত মাজা
প্রতিবার খাওয়ারের পর মুখ ধোয়া
সকলের প্রতি ছয় মাসে একবার দাঁতের চিকিত্সকের কাছে যাওয়া একটি ভাল উপায়
দন্তচিকিৎসকের কাছে যান:
যদি দাঁত অসমান ঠাসা বা বিশৃঙ্খল হয়
দাঁতে ক্যাভিটি দেখা দেয়
দাঁত গরম এবং ঠান্ডা খাওয়ারের জন্য সংবেদনশীল হয়
এগুলি হল দাঁত মাজার সময় কিছু উপযোগী ধরন
চিবানোর এলাকার বাইরের এবং ভেতরের দিক নম্রভাবে মাজুন
জীভ ও মাজুন যা ভাল নিশ্বাস বজায় রাখে এবং জীবাণু থেকে মুক্তি দেয়
প্রাকৃতিক বিকল্প miswak একটি চিবানোর কাঠি যা পিলু গাছের ডাল থেকে কাটা হয়
এই কাঠি চিবানো প্রয়োজন
তারপর এই চিবানো কাঠি প্রাকৃতিক ব্রাশ হিসাবে ব্যবহার করা যেতে পারে
আমরা tutorial শেষে চলে এসেছি
দাঁতের যত্ন নেওয়া এবং সময় সময় মত দাঁতের চিকিত্সকের কাছে যাওয়া দাঁত সংক্রান্ত স্বাস্থ্যবিধি বজায় রাখতে সাহায্য করে
শোনার জন্য ধন্যবাদ সুরক্ষিত থাকুন
এই link উপলব্ধ video দেখুন
এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই link প্রাপ্তিসাধ্য